অবশ্য আরো একটা জিনিস যেটা দেখেছে, আমাদের ভারতীয় parents দের ক্ষেত্রে বা বাবা-মার ক্ষেত্রে কি হয় তারা কিন্তু ছোটবেলার থেকেই বাচ্চাদের কোনটা পছন্দ বা তার কোন বিষয়ে skill আছে বা সে কোন দিকে যেতে চায়, সেটার উপরে গুরুত্ব না দিয়ে কিন্তু সব সময় পড়াশোনাটাকে চাপিয়ে দেওয়া হয়, আর পড়াশোনাটা তো একমাত্র job এর বা একমাত্র আয়ের তো source নয় পড়াশোনা ছাড়াও মানুষের অনেক কিছু করে কিন্তু, আহ Income করতেই পারে নিশ্চই, যেমন পড়াশোনার সাথে সাথে খেলাধুলা আছে তোমার extra curricular activities আছে যেমন খেলাধুলা, আঁকা মানে drawing বলতে পারো, গান করা এগুলো থেকেও তো মানুষ অনেকটা নিজেদের মানে নিজের একটা ভবিষ্যৎ তৈরি করছে এগুলো তো একদমই নয় যে তুমি তোমার এটার প্রতি interest কিংবা তুমি এটাতে খুব ভালো তার সত্তেও তোমার বাড়ির লোক তোমাকে এটার থেকে support না করে তোমাকে একটা, একটা অন্য পুরোপুরি অন্য যেটাই তোমার কোন মনোযোগ নেই কিংবা তুমি সেটাতে একদমই দক্ষতা নেই তোমার ঐটার মধ্যে সেটাতে মানে ঠেলে দেয় এর ফলে কি হয় বলতো তার মানে ভবিষ্যৎটাই মানে ইয়ে হয় suffer করা আর কিছুই নয় হয়তো সে যেটাই মানে দক্ষ ছিল কিংবা সে যেটাই ভালো ছিল, সেটাকে তাকে যদি একটু help করা হয় না, দেখবে সেটা নিয়েও সে একটা ভালো ভবিষ্যৎ তৈরি করতে পারবে আমার মনে হয়, তোমার কি মনে হয়, বলো আমাকে, হ্যাঁ একদমই তাই আমি তোমায় এটাই বললাম যার যেটা skill আছে কিন্তু তাকে ছোটবেলা থেকে সেদিকে যেতে দেওয়া উচিত,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 তো সেইগুলো বাবা মাকে বুঝতে হবে যে পড়াশোনাটায় কিন্তু একমাত্র উপায় নয় future যে stand করার জন্য আমরা এর পাশাপাশি অন্য কিছু করেও কিন্তু, আমরা খুব earn করতে পারি বাঅন্য কিছু,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 এতটা competition এর যুগ না মা-বাবারাও চায় না যে আমার ছেলেটা কিংবা আমার মেয়েটা একটা safe জায়গায় থাকুক একটা secure জায়গায় থাকুক সেই ক্ষেত্রে না এই গান বোলো নাচ বোলো কিংবা একটা আঁকা কিংবা একটা, খেলাধুলার মধ্যে থাকলে আদেও সে একটা ভবিষ্যৎ তৈরি করতে পারবে কি না, আদেও এর মধ্যে ভবিষ্যৎ আছে কি না, সেটা জন্য না তারা যেহেতু একটা মাধ্যম আমরা জেনে আছি যে পড়াশোনা কর, যতটা মানে যেরকম ভাবে পড়াশোনা শিক্ষা অর্জন করো শিক্ষা অর্জন করে, একটা চাকরি কিংবা একটা মানে নিজের একটা carrier রের মধ্যে focus করো, এটাই শিখিয়ে আসে আমাদের আসলে ওদেরও তো কোন দোষ নেই না ওরাও, যে আমাদের হয়তো ইচ্ছে থাকলেও না উপায় হয়ে ওঠে না যে এটার সাথে আমাদের এই করার যেহেতু সব যেহেতু দেখছো কতটা competition এর যুগ আজকাল তাই না? বলতো একটু পিছিয়ে গেলেই তুমি পুরো পিছিয়ে পড়বে তাই না,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 আমাদের দেশের জিনি প্রধানমন্ত্রী তিনিও কিন্তু চেষ্টা করে চলেছেন যাতে ভবিষ্যতে বাচ্চারা কিন্তু খুব ভালোভাবে পড়াশোনা করতে পাবে~পারবে, এটি মধ্যে রাজ্যেরও কিন্তু অনেক জায়গায় চালু হয়েছে বাচ্চা দের কে কিন্তু, বিভিন্ন ধরনের, ধরো না বিভিন্ন ধরনের এই মানে সরকারি ব্যবস্থাগুলো যেমন কন্যাশ্রী, শিল্পশ্রী আহ তারপরে কত কি আছে যেগুলোর জন্য যাতে কারো পড়াশোনা টা না থেমে যায় তাই না ছেলেদের জন্য আছে তারপরে স্বাস্থ্যশ্রী আছে অনেক, অনেক কিছু আছে অনেক কিছু প্রকল্প আছে যেগুলো মানে infact school থেকে এখন তুমি আমি সবাই জানি যে একটা মানে ten কিংবা twelve যে গিয়ে একটা করে স্মার্ট ফোন দেওয়া হচ্ছে যাতে তারা মানে পড়াশোনাতে সাথে যুক্ত থাকতে পারে যাতে তারা একটা, ভবিষ্যৎ মানে একটা secure ভবিষ্যৎ তৈরি হয় তাদের, তাই না বলতো এগুলো মানে, হ্যাঁ হ্যাঁ বোলো, আমরা দেখি যে কর্মশিক্ষা বলে একটা,

তো এটা অবশ্যই একটা source এর income যে আমরা কালি তৈরি করেও কিন্তু সেখান থেকেও কিন্তু টাকা ইনকাম করতে পারি, তো পেনেরও আমরা একটা company আহ খুলতেই পারি সেখান থেকে হুঁ, হুঁ, হুঁ, একটা আয় হতেই পারে, তো অবশ্য হয়তো সরকারও অনেকটা চেষ্টা করছে কিন্তু আহ হয়তো জনসংখ্যা প্রচুর পরিমাণে হওয়ার জন্য job হয়তো অতটা available নয়, তবে আমি আরেকটা জিনিস যেটা দেখলাম যেটা কিন্তু সরকার করছে, বা আমাদের রাজ্যেও হয়তো যেটা হচ্ছে যে বাচ্চাদের কে কিন্তু প্রচুর উন্নত প্রযুক্তির মাধ্যমে পড়াশোনা করানো হচ্ছে, আগেকার দিনের মতন যে বাচ্চা কে মেরে, তার ইচ্ছের বিরুদ্ধে পড়াশোনা হচ্ছে সেটা নয় প্রজেক্টরের সাহায্যে কিন্তু তাদেরকে পড়াশোনা করানো হচ্ছে, বা তাদের সাথে খেলে তাদের বুঝে তাদের পড়াশোনা করানো

মানের শিক্ষাটা তাদের কাছে কোনো মানে জোর করা কিংবা খুব tuff মানে কিংবা খুব মানে বাজে একটা বিরক্ত কর একটা জিনিস না মনে হয় তাদের যেন মনেহয় খেলাধুলাটা যেরকম তাদের কাছে খুব interesting জিনিস পড়াশোনাটা যেন তাদের কাছে একটা interesting জিনিস হয় তাই না,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 দেখেছি যে আমাদের যে এখন ফোন তো সবার কাছে available আর সে কারণে আমরা ইউটিউবে অনেক সময় দেখতে পায় যে ইউটিউবে কি বলতো ভালো ভালো যারা টিচার তারা কিন্তু আমাদেরকে খুব হলো করে guide করেন, এবং আমাদেরকে কিন্তু competitive exam জন্য prepare করেন সেটা current affair প্রত্যেকদিন আমরা কিন্তু পেয়ে যায় আগে যেগুলো পাওয়া কিন্তু কষ্টসাধ্য ছিল সেগুলো কিন্তু এখন আর অতটা আমার মনে হয় না কষ্টসাধ্য বা,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

তো এই ক্ষে~ এই হবে যদি আমরা follow করতে থাকে এই জিনিসগুলো তাহলে আমার মনে হয় না আর job ক্ষেত্রে মানে job পেতে বা কোন রকম problem হবে knowledge ও বাড়বে, হ্যাঁ হ্যাঁ একদম একদম ঠিক বলেছ তুমি মানে কি বলতো একটু যদি নিজেদের মানে এই জানার কিংবা মানে এ~আ~ এগুলো একটু যদি একটু বাড়িয়ে তুলি না আমরা ধরো, যেটা জানি না জানি না তো জানি না করলে হবে না না একটু তোমার মানে ইয়েটা বাড়াতে তবে knowledge এর ইয়েটা যে হেঁ, আমি এগুলো জানি এগুলোর সম্বন্ধে একটু জ্ঞান অর্জন করে, ধরো তুমি একটা,

তবেই তুমি মানে একটা একটা ভালো কিছু সঙ্গে যুক্ত হতে পারবে আর আমি তোমায় আর একটা কথা বলতে চাই যেটা তুমি যে ধরনের কাজের মধ্যে যুক্ত থাকো না কেন সেটা যে ধরনের চাকরি হয় না কেন সেটা যেন তোমার সেটার প্রতি পুরোপুরি interest থাকে সেটা যেন তুমি,

একটা জিনিস এই দেখবে মানে interest না থাকলে না জিনিসটা তোমার করতেও ভালো লাগবে না তোমার জিনিসটার মধ্যে মানে থাকতেও ভাল লাগবে না সে বিরক্তির ভাবটা লাগবে তা একটা ভালো লাগা, ভালো না লাগার কাজ করবে দেখবে তার থেকে তুমি যদি ওটা, Interest এর সাথে করো সেই জিনিসটা যদি তুমি ভালোবেসে করো দেখবে তুমি নিজেই সেটার মধ্যে মনোযোগ দিতে পারছো সেটা নিয়ে থাকতে পারছো সেটা নিয়ে মানে সেটাকে আরো improve করতে পারছ সেই কাজটা আরও ভালো করতে পারছো, তোমার performance আরো ভালো হবে, তাই না বলতো, হ্যাঁ একদমই তাই একদমই তাই, তো তুমি যেটা বললে আমিও তোমার সাথে একমত এবং তোমার আমি আরো অনেক কিছু জানলাম, আহ অবশ্যই আমি job যদি পাই বা job যদি কোন interview দিতে যায় সেই ক্ষেত্রে এগুলো apply করব এবং নিজেকে prepare করবো আহ তবে তোমাকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ, হেঁ, অনেক কিছু শিখলাম অনেক কিছু জানলাম যেগুলো আমারও অনেক কিছু অজানা ছিল আবার তুমিও আমার থেকে অনেক কিছু মানে জানলে বুঝলে আমিও অনেকটা জানলাম যে যেগুলো আমাদের মানে হয়তো অজানা ছিল,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 তারা সমস্তটা জানবে তাই না বলতো হুঁম, একদমই তাই তো আমরা এভাবে যে পুরো তিনটে পর্বতে জুড়ে যে আলোচনা করলাম আমার মনে হয় না যে এরপরে আর কিন্তু job পাওয়ার ক্ষেত্রে কোন problem হবে কেউ যদি, এই জিনিসগুলো follow করে চলে online এবং offline দুটো platform যদি follow করে চলে এবং নিজের মনে মধ্যে যদি একটা ইচ্ছা শক্তিকে রাখে এবং নিজের পছন্দের subject কে choose করে আগিয়ে যাই, বা নিজের পছন্দের যা কিছু সেটাকে যদি আহ একদম মনের থেকে করে যে ওটা নিয়েই আমি job পাবো বা ওটার trough তাই আমি টাকা income করবো তো এই মানিসকতা নিয়ে যদি সে এগিয়ে যায় তো আমার মনে হয় না তার আর কোন problem হবে, হেঁ, হেঁ সেটাকে তুমি যাই করো সেটাকে তুমি একটু ভালোবেসে করো তাহলে তোমার দেখবে ওটা নিশ্চই তোমার success হবে নিশ্চই সফল হবে আমি বলবো, আমার নিজের personal suggestion আমি তোমায় বলতে পারি তুমি সেটাকে একটু ভালোবেসে কর যেটাই কর সেটা মধ্যে একটু মনোযোগ দিয়ে পুরোপুরি, মানে একশো percent মনোযোগ দিয়ে তুমি করো, দেখো তোমার জিনিসটা হবেই তাই না বোলো,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 হ্যাঁ, অবশ্যই আমার ভালো লেগেছে আমি তোমার থেকে অনেক কিছুই জানতেও পেরেছি এবং আমাদের যে একটা important একটা জিনিস job যেটা আমাদের দেশের কিন্তু একটা বড়, জিনিস বা একটা যদি বড় সমস্যা বলতে পারি, তো সেটা নিয়ে discuss করলাম এবং নিজেও অনেকটা অনেক কিছু জানলাম এবং আমার job opinion আমিও কিন্তু তোমার সাথে তুলে ধরলাম, তো অবশ্যই ভালো লেগেছে, আমারও আমারও তোমার সাথে কথা বলে কিংবা এই আলোচনায় খুব ভালো লেগেছে আমারও অনেক কিছু অজানা ছিল যেগুলো আমি জানলাম, আমি অনেকটাই আমারও মানে জানার এটা অনেকটাই বাড়লো যে আমি অনেক কিছু জানতে পারলাম তোমার কাছ থেকে, আলোচনায় এই জন্যই তুই আলোচনা না যাতে আমরা মানে নিজেদের ইয়েগুলো একটু বাড়িয়ে তুলি তাই না, চলো আজকে আমাদের এই আলোচনা আমরা job related আলোচনাটা শেষ করলাম এখানেই ভালো থেকো তুমিও হ্যাঁ টা টা,

না কিছু ওই তুমি যে বললে ওইটার জন্য ঘরে কথা কথা বার্তা বললাম। তো ঘরে সব বলল ঠিক আছে, করে নে তোর বন্ধু আছে। ঠিক আছে তোর জানা শোনা থাকবে ভালই থাকবে।

হয়ে গেছে হ্যাঁ ওই বারেই তো বললাম না বি কম হ্যাঁ ভালোই হয়েছে, মানে supply টাপলি আমি একবারও খাইনি এমন আমার ছিল অবস্থা, আমি একবারও মানে একটা subject ও supply টা খাইনি কেনো আমি জানতাম যদি একটা supply একবারও যদি আমি supply খেয়ে যেতাম পড়াতে তারপরে ওইটা অনেক tough হয়ে যেতো। এইজন্য আমি সময় থাকতে যে পড়াটা ছিল সময় থাকতে আমি সেই পড়াটা করে নি। আর coaching ও sir প্রথমেই আমাদেরকে মানে বলে দিয়াছিল একবার যদি spply খেয়ে যায় তোমরা তারপরে ওটা বার করার জন্য খুবই tough ওটা সোজা পুরো তোমার সঙ্গে last year পর্যন্ত চলবে এই জন্য এই জন্য আমি chance নিইনি ভালো করে পড়াশোনা করেছি আর seventy percent আমার CU চলে এসেছে।

হ্যাঁ interview তে বাবা অনেক কথা জিজ্ঞাসা করবে। আমি যে তারপরে অতো ভালো করে যে নাম্বারটা এনে দেবো supply খাওয়ার পর তাও ভালো করে যে number এনে দেবো সেটা দেখবে না, কিন্তু তিনি কেন চাকরিটা খেলে ওইটার উপরে হাজার রকমের প্রশ্ন। ও বলছে ও বলছে আমার মানে ভালই মানে seventy percent এসছে CU তে, সবাই বলছে fifty percent টাই আনা অনেক বড় কথা আমার তাও seventy percent এসছে। তো সেই জিনিসটা তাও দেখবে না যদি একটাও supply চলে আসে, তাহলে ওইটাই নিয়ে একদম নানা রকমের তো।

হ্যাঁ হ্যাঁ একদম একদম খুব tough আছে খুব tough আছে ওইতো আমার আমাদের আমার পাঁচখানা বন্ধু group আমাদের group আমরা কয়জন আমরা চারজন পাস করে দিয়েছি। আর একজন,

এই যে আমাদের sixth semester আছে ওতে দুখানা subject কিন্তু একট supply লাগার জন্য ওর তিন খানা হয়ে গেছে। আর তিনটের মধ্যে দুখানা মধ্যে supply একটা তেই pass করেছিল তো? হ্যাঁ মানে ও বলছিল আমি লিখেছি ঠিকই লিখেছি ও writing টাও ভালো ছিল না আর অনেক জায়গায় মানে ভুল টুল হয়েছে। তো CU তো জানো একটা ভুল করলেও সিধা দুই থেকে তিন marks কেটে নেয়।

না ঠিক আছে অন্য জায়গায় এখন সব জায়গায় ওমনি,

তাও একটা হাতে নিয়ে এনে রাখব যদি ও চায়। morning batch টায় না সুবিধা হয়, আরামসে হ্যাঁ আরামসে আমার class টা হয়ে গেল পুরো সারারাত সারাদিন থাকো আমাদের কাছে পড়াটাও complete হয়ে যাবে revise ও হয়ে যাবে।

homework টা কিভাবে করবো ,

হ্যাঁ সেটা তো অবশ্যই করাটাও। হম এখনকার তো সব জায়গায় মানে canteen না মানে খুবই খারাপ থাকে। খুব কমই জায়গা আছে যে canteen টা ভালো রাখে। সেটা হচ্ছে কথা।

হ্যাঁ এটার ওপরে মনে হয় একটু ভালো করে detail টা নিয়ে করা যায়। চাইলে কি না হয়ে যায় একবার try করা যায়, এর ওপরে মানে eighty percent. দিচ্ছে যখন eighty percent যদি বা আনলে scholarship যে ছাড় দেয় মানে হালকা নীচেও আনলে কিছু না কিছু তো ছাড় দিতেই পারে একটু একবার ভালো ভাবে কথা বলে নিতে হবে। যারা registration fees যাদের কে জমা করবো ওরা তো বলেই দেবে। তাহলে কবে যেন যাবে বললে?

হ্যাঁ তাহলে চলো সোমবার টাই আমাদের জন্য, এখান দিয়ে আমরা free থাকবো রোববার তো মানে খুবই কাজ থাকবে আর রোববারে তো বন্ধও থাকবে সোমবারটা দিনটাই চলো হ্যাঁ সোমবারে সবাই কাজে চলে যাবে আমিও free থাকবো ঘরেও কোনো, ঠিক আছে চল তাহলে সোমবার কটা দিকে বেরোবে?

বুঝতে পারবো কোনটা কিরম ভালো জায়গা আছে। টাকাই বেকার আর টাকাটাই তো main টাকার জন্যই তো এইসব। টাকার দেয়াটা কোনো মানে আর জিনিস টাই থাকলো না। হ্যাঁ হ্যাঁ বলছি তো নিশ্চয়ই কিনতে হবে এইসব line এ বই না থাকলে কোনো পড়াই হবে না এই সব line এ বই must. মিলে মিশে করলে হ্যাঁ হ্যাঁ পড়া শোনা করা যাবে আর হ্যাঁ পয়সাটাও বেঁচে যাবে আমাদের আর তুমি যেটা পড়লে ওইটা আমি পড়ে নেবো। আর একসাথে তো আমরা পড়বই। কি, যখন আর ঘরে যখন থাকবো তখন তো হালকা মনে একটূ revise ও করবো

হ্যাঁ manage করেই তো আমাদেরকে চালতে হবে। গরীব মানুষরা এইটাই করে কী? হ্যাঁ আবার আবার ছ মাস পর তো আবার change করতেই হবে ছয় মাসের জন্য নতুন বই কিনে, হ্যাঁ সেটাই তো। হ্যাঁ বলছিলাম। ঠিক আছে তাহলে কলেজ স্ট্রিটে দিয়ে কেনা যাবে কলেজ স্ট্রিটে দিয়ে কিনলে তো ছাড় দেয় একটু তো ওখান থেকেই আমরা কিনবো কি?

হ্যাঁ পঁচিশ percent তো এখন সব জায়গায়ই দিচ্ছে ত্রিশ percent মানে প্রথমে registration টা আমরা করিয়ে নি registration টা করে নাও করে নাও তারপরে ওরা বলেই দেবে কি কি বই লাগবে ওরা তো booklist দিয়েই দেবে।

আসসালামু আলাইকুম সাফাত ভাইয়া। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? জী ভাইয়া ভালো আছি। আসলে আপনার সাথে আমি আহ আমাদের আবহাওয়া নিয়ে কিছু কথা বলতে চাচ্ছিলাম। তো এ ব্যাপারে আপনার কিছু কথা শুনতে চাই আরকি। হ্যাঁ হ্যাঁ বর্তমানে বাংলাদেশে প্রচন্ড শীত ছিল but এখন কিছুটা কমে এসেছে। যেমন কিছুদিন আগে আহ almost আহ চোদ্দো-পনেরো degrees Celsius ছিল। তো অনুমান এখন কিছুটা কম আছে। তো অনুমান করা হচ্ছে যে আগামীতে তাপমাত্রা কিছুটা কমে আসবে। হ্যাঁ কিছুদিন আগে online এ পত্রিকা পড়েছিলাম যেমন, রোদের দেখা মেলায় অবশেষে দিনের তাপমাত্রা অবশেষে কিছুটা বেড়েছে এবং আবার বলা যায়যে দিন ও রাতের তাপমাত্রার ব্যাবধান বেড়ে শীতের তীব্রতা কিন্তু, কোথাও কোথাও কিছুটা কমে গিয়েছে তাই না? তারপরে হচ্ছে ঘনকুয়াশায় যেতে কিন্তু রোদের উসনতায় আহ শীত পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে গিয়েছে। তারপর ইটা আমরা জানতে পারি হচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে এবং একি সঙ্গে কিছুদিন আগে হাল্কা বৃষ্টির পূর্বাভাসও ছিল কিন্তু বৃষ্টিটা আহ হয়নি। হ্যাঁ হ্যাঁ গত কয়েকদিন আগে Australia তে কিন্তু বৃষ্টি হয়েছিল কারণ সেখানে গৃষ্ম কাল চলছে। এই বৃষ্টির ফলে সেখানে তীব্র ঠান্ডা বিরাজ করছে। সেখানকার আবহাওয়া অদ্ভুত। কখনো বৃষ্টি বা কখনো তীব্র রোদ। জী আহ আবার এটা হওয়ার আরেকটা কারণ হচ্ছে আরেক আবহাওয়া আরেকটু অনুকুলে থাকতো যদি আহ বৈশ্বিক উষ্ণতা পৃথিবীতে বিরাজ না করতো তাইনা? যে গ্রিন হাউস গ্যাসের ঘনত্ব বৃদ্ধি সাথে সাথে বিশ্ব প্রস্টের আবহাওয়া কিন্তু বিরূপ আচরণ করছে।

শুধু তাই না আপনি যদি উনিশোআশি এর দর্শকের দিকেও খেয়াল করেন। তাহলে দেখবেন প্রতিটি দশক আগের দশকের তুলনায় উষ্ণ হয়ে যাচ্ছে এবং দিন যত যাচ্ছে আবহাওয়া কিন্তু ভয়াবহ রূপ ধারণ করেছে। হ্যাঁ হ্যাঁ এটা আমিও আজ খেয়াল করলাম। সকালে দেশের নিম্ন তাপমাত্রা আহ নেমছিল আহ চোদ্দো-পনেরো degrees Celsius যশোর ও চুয়াডাঙ্গার তাপমাত্রা record এরকমই আহ জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আহ আজকে খুব সম্ভবত ঢাকাতে ছিল হচ্ছে সতের কি আঠারো degrees Celsius যা কিন্তু আগের শনিবারের ছিল প্রায় চোদ্দো থেকে পনেরো degrees Celsius জী জী আপনি একদম শীতের কথা বলেন যদি মানে অনেক ঠান্ডা এরকম তাহলে অন্য জেলার কথা আপনি বলতে পারেন সে সে ক্ষেত্রে টাঙ্গাইল তারপর হচ্ছে ফরিদপর মানিকগঞ্জ তারপর যশোর। চুয়াডাঙ্গা সাতক্ষীরা এছাড়া আরো কুষ্টিয়া জেলা সহ রাজশাহী আর রংপুর বিভাগের উপরদিয়ে কিন্তু মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে গিয়েছে।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 এটাও তিনি যানিয়েছিলেন। আমার রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে কিছুটা কমে গিয়েছিল বটে। তবে সেটা আবার কিন্তু একটু বেড়ে গিয়েছে তাই না? হ্যাঁ হ্যাঁ এই সব কিছুর পিছনে যে, বৈশ্বিক উষ্ণতা দায়ী তা কিন্তু নিঃসন্দেহে বলা যায়।

যথাযথ ময়লা-আবর্জনা ফেলা আহ আরো অনেক আহ আরো অনেক ভাবেই আমরা পরিবেশকে তীব্রভাবে দূষিত করছি।

এই যেমন ধরুন গাড়ি থেকে নির্গত ক্ষতিকর ধোঁয়া বাতাসে মিশে বাতাসকে দূষিত করছে। বা বাতাশ আহ আহ পদার্থ পাওয়া যাচ্ছে বিভিন্ন আহ মানুষের জন্য যা ক্ষতিকর। আহ এসব সবকিছু মিলিয়ে কিন্তু জলবায়ু পরিবর্তন হতে পারে এবং তা হয়ে যাচ্ছে।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 যা পৃথিবীর বিভিন্ন নিচু অঞ্চলকে প্লাবিত করে ফেলতে পারে। এটা আমাদের যা বিশেষজ্ঞরা জানিয়েছেন। আবার আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে বাংলাদেশে কিন্তু আহ বু মানে ভূগোল যদি ধরাণা থাকে তাহলে দেখবেন বাংলাদেশে কিন্তু নিচু অঞ্চলের আওতায় পড়ে। সেই ক্ষেত্রে বাংলাদেশের ও কিন্তু দুর্যোগ নেমে আসার একটি কারণ থেকে। হ্যাঁ possibility রয়েছে। আবহাওয়া বিরূপ হওয়ার কারণে আমরা কিন্তু প্রায় আহ শুনতে পায় এবং দেখিও acid বৃষ্টি হচ্ছে তারা কিন্তু ফসলের জন্য খুবই ক্ষতিকর হ্যাঁ আবার শীতকালের কথা যদি বলি তীব্র কনকনে শীত। শীতের কারণে যারা নিম্নবিত্ত আছে তারা কিন্তু প্রয়োজনীয় কাপড়টা পায় না। আবার শীতের কারণে অনেকে মারা পর্যন্ত কিন্তু যায়।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 অন্যথায় কিন্তু আমরা নিজেরাই নিজেদের ধ্বংস ডেকে ডেকে আনবো এবং আনছি। যো আহ আমরা পরিবেশকে পরিবেশ এর পরিবেশ দূষিত হওয়ার থেকে কি কি কাজ করতে পারে আপনার মনে হয়? যেমন আমরা বলতে পারি যে আমরা রাস্তার দুইপাশে যতটুকু সম্ভব নিজেদের পক্ষ থেকে রাস্তার দুইপাশে গাছ লাগাতে পারি।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 আমরা প্রায় সমিই নিজের আসে-পাশে দেখি বা বিভিন্ন পত্র-পত্রিকায় news এ দেখতে পাচ্ছি যে অবিচারে বনকাটা হচ্ছে বন উজাড় করা হচ্ছে। আহ road side এর গাছ কাটা হচ্ছে। মানে এগুলো কিন্তু যেই global warming বা যেই আহ বৈশ্বিক উষ্ণতা যেটার কিন্তু একটা আপনার প্রধান একটি কারণ। আহ বৈশ্বিক উষ্ণতা কোনোভাবেই আহ রোধ করা সম্ভব হবে না। যেমন বর্তমানে গাছের সংখ্যা কমে যাওয়ায় কিন্তু oxygen এর পরিমাণ কমে যাচ্ছে এবং আমরা আমাদের ধ্বংস ডেকে আনছি। এবং সেক্ষেত্রে আপনার carbon-dioxide এর পরিমাণ বৃদ্ধি হওয়ার কারণে, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পরিবেশে কিন্তু এক ধরনের বৈশ্বিক উষ্ণতার বৈশ্বিক উষ্ণতার সৃষ্টি হচ্ছে এবং তা আমরা খেয়াল করি। হ্যাঁ হ্যাঁ আপনি খেয়াল করে দেখবেন যে, ঐদিন একটি journal এ দেখতে পেলাম যে আহ যে ওজোন স্তর carbon-dioxide এর পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণে ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হচ্ছে। এইটা হচ্ছে আহ বহির্বিশ্ব থেকে আসা আহ যে আলোক রশ্মী এটা যে ultraviolet রশ্মী টা আহ protect করতো সেটা কিন্তু এখন আর protect কমহচ্ছে এটা হচ্ছে, আমাদের পরিবেশের উপরে effect পড়ছে even আমদের যেই আহ জীবনধারণের যত প্রাণী আছে মানুষ বলেন বা অন্যান্য প্রাণীর সবার উপরে কমবেশি এটা,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

আরে এইখানে প্রচুর ঠান্ডা গত চারদিন ধরে শৈত্যপ্রবাহ ছিল। তেঁতুলিয়ায় আজকে সকালে আহ নয়টার দিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাত degrees celsius অনেক ঠান্ডা তাহলে। হ্যাঁ ঠান্ডা অনেকই বলা যায়। আপনি ঢাকার আবহাওয়া কিরকম এই মুহূর্তে? ঢাকায় তো ভাই প্রচুর ঠান্ডা। বিগত বছর গুলোতে এমন ঠান্ডা পায়নি বললেই চলে। ঠিকমত varsity class ও করতে পার নাই আবার ঠান্ডা বাতাসে কাপাকাপি অবস্থা। আহ কিছুদিন আগে সকালে কুয়াশা ছিল যদিও, পরে আবার দুপুরের দিকে রোদের দেখা পাওয়া গেছে। আবার তাপমাত্রা ছিল দুপুরে প্রায় একুশ degrees celsius এর মত। এমন শৈত্যপ্রবাহ আরো দু'একদিন হতে পারে এবং তা, হয়েছিল কিছুদিন আগে। তা হতেও পারে বলা যায় না আবহাওয়া office থেকে তাই জানলাম। কিন্তু আমি তো ভেবেছিলাম খুব শীঘ্রই ঢাকা রওনা করব। উম কাজ শেষে তেমনটি পরিকল্পনা ছিল এখন তো ভাবতে হচ্ছে আবার। হ্যাঁ আমার মনে হয় ঢাকার তুলনায় পঞ্চগড়েএকটু বেশি পঞ্চগড়ে শৈত্যপ্রবাহ চলছে। হ্যাঁ হ্যাঁ এটা ঠিক বলেছেন পঞ্চগড়ে টানা চারদিনের শৈত্যপ্রবাহ। তার মধ্যে আবার আজ থেকে শুরু হয়েছে মাঝারি শৈত্যপ্রবাহ, মৃদু থেকে মাঝারি হয়ে গেছে। আচ্ছা আপনি পঞ্চগড় জেলায় ঠিক কোথায় অবস্থান করছেন? জানতে পারলে আরকি বুঝতে পারতাম কনকনে শীতে, আপনার সেখানকার সাধারণ মানুষের জীবন যাপন বা ব্যবস্থা কেমন আর কি? আমি এই মুহূর্তে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলা তে অবস্থান করছি। আহ এখানে আজ সকাল নয়টাই সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাত degrees celsius । আহ আপনি যেনে অবাক হবেন, এটি কিন্তু এই মৌসুমে ছাড়া দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। বলেন কি সারা দেশের মধ্যে? তাহলে তো ভাই পুরাই ভয়াবহ অবস্থা।

আহ আজ সোমবার sorry আজ সোমবার পর্যন্ত তেঁতুলিয়ার দিনের সর্বনিম্ন তাপমাত্রা নয়দশমিক চার degrees celsius এই দশের মধ্যেই ছিল। তো, তার মধ্যে আবার কয়েকদিন ধরে হিমেল বাতাস থাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে ব্যবধান কমেছে। তেঁতুলিয়ায় বর্তমান মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

এই আগামী এক সপ্তাহ এই এলাকার আবহাওয়া একই রকম থাকতে পারে বলে শুনলাম। এই আরকি তো আবহাওয়া একটু বিরূপই। আবার দেশ-বিদেশের আবহাওয়ার এই দুর্গম পরিস্থিতি তাই না? যার জন্য জনজীবনের আর প্রাণীগুলোর সাধারণ জীবন বিনষ্টের পথে। আপনি কিছুক্ষণ আগেই তাই বললেন তাই না?

তো আমাদের মূলত এটার কারণ জলবায়ু পরিবর্তনেই এবং জলবায়ু পরিবর্তন টার জলবায়ু পরিবর্তনটা যদি আমরা রুখে দাড়াতে পারি তাহলে কিন্তু আমরা পৃথিবীর জন্য একটা শান্তির পরিবেশ সৃষ্টি করতে পারব। তাই না? হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আমরা যেমন উপকৃত হব। even আমাদের যে আগামী প্রজন্ম এদের জন্য আমরা একটা, পরিবেশ ও বাসস্থানের একটা নিশ্চয়তা আমরা দিয়ে যেতে পারি। জী জী এখন দেখবেন যে আপনি, এই ঢাকার আহ বুড়িগঙ্গার চিত্র কি আপনার জানা আছে নাকি? যে মুহুর্তে মরা নদী হিসেবে ঘোষণা করা হয়েছে এবং দেশে এমন বেশকিছু নদী কিন্তু এখন ঝুঁকির মধ্যে। আবার দেশ ও দেশের বাইরের মানুষের অসতর্কতা আহ অসাবধানতার কারণে কিন্তু এইসব। তাই না? শুধুকি নদী? সুন্দরবনের গাছ কেটে বোন উজাড় করে ফেলা হচ্ছে।